সিমেন্ট বালির কাজ চলছে এখানে অনেক স্টাফ এরা রয়েছে। গাছ রয়েছে চারি সাইড -এ।

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন -এর মূহুরকুঞ্জু একটি--

সাইডে হোডিং এ লেখা রয়েছে লেখাটি অতি দূর থেকে বলে অস্পষ্ট অনেক গাছ রয়েছে।

ছবিটিতে মিষ্টির দোকানের ছবি এবং মিষ্টির দোকানের মধ্যে কোল্ড্রিংস এরও ছবি।

মন জুড়িয়ে যাওয়ার জন্য তো দূরে পাহাড়ি--

বোর্ডের মধ্যে বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় লেখা রয়েছে।